তো সব পর্দা গুলো দেখেও ভালো লাগছে কালারফুল আছে-এ ।

খেলার মাঠ দৃশ্যটাও খুব সুন্দর লাগছে। মাঠটা অনেক বড় আছে। বিভিন্ন ধরণের খেলা টেলা হয়ে থাকে। আর এখানে হচ্ছে কি যে তোর সবাই আড্ডা ফাড্ডা ও মারতে আসে মাঠে।

আর এখানে অনেক ধরনের গাড়ি ফাড়িও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গাড়িও সেল হয় এখান থেকে ।

দোকানটা দেখতেও ভালো লাগছে অনেক ধরনের জামাকাপড়ও আমরা দেখতে পাচ্ছি শাড়ী চুড়িদার টুড়িদার অনেক কিছুই।

এটা একটা কন্ডাকশন সাইট কনস্ট্রাকশন সাইট । আ বিল্ডিং তৈরী হচ্ছে বিল্ডিং -টা খুব সুন্দর সাজানো। বিল্ডিং -এর নিচে অনেক দোকান পাটও বানানোর বন্দোবস্ত করা হয়েছে।

এইটা একটা পেট্রোল পাম্প । এটা দেখতে খুব ভাল লাগছে। হ্যাঁ এটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প -টা দেখতেও খুব সুন্দর লাগছে। অনেক বড় পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্প -এ সব রকম ব্যাবস্থাও আছে। একটা গাড়ি তেলও মার --

স্কুল প্রাঙ্গন। স্কুল -এর মাঠ ।

ভোরের বেলা কারোর ছাদে কোনো মহিলার ছাদে যোগা করছে |ভোরের বেলা দেখতেও ভালো লাগছে ।

বাস স্টপ -এ অনকে গুলো গাড়ি ফাঁড়ি দাঁড়িয়ে আছে এইখান দিয়ে বাস বেরোবে এইখান দিয়ে ঘুরতে ফুরতে যায় হয় বাস -এ ঘুরতে ফুরতে যাওয়া হয় বাস স্টপ -টা দেখতেও ভালো লাগছে ।